আহ তো আবার মাঝে ঠিক করলো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

আমাদেরকে যে হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের বাইরে কোনো ঝুটঝামেলা হলো না বাণিজ্যকলার যে ক্রেন্দ্রতা ঐটার পাশেই মানে সকালবেলায় যখন যাই আহ versity তে তখন বেশি সময় লাগে না এক ঘন্টা তারপর কিছু minutes আর কি এক একদিন এক একরকম jam ওপর

সময় কেন লাগে এইটা নিয়ে কিন্তু কিছু দিন যাওয়ার পর আবার সবার অভ্যাস হয়ে যাই তখন আবার বাসার মধ্যেই যা পড়ালেখার ব্যাপারটা যার ঘুমের দরকার ঘুমাই উহ হ্যাঁ হ্যাঁ আসার পথে এতদূর থেকে আমি যখন university তে মানে ভর্তি হয়েছি তখন আমার versity টা ওখানেই shift করে নাই তখন হচ্ছে আমার university ধানমন্ডি তেই ছিল কাল আমার call এসেছিলো তো ধানমন্ডি তে ছিল আমি ভাল কোথাও chance পাইনি আরকি public এ তো আমি ধানমন্ডি এ ভর্তি হয়ে গেছি কারণ CAS এর জন্য আসলে এতটা matter করে না university ধানমন্ডি যাওয়া আসা আমার জন্যে easy হবে পড়াশোনা easy হবে কিন্তু তখন কি হলো সরকার হচ্ছে ঘোষণা দিলো যে ঢাকাই এই যারা আসছে মানে permanent campus এ ভর্তি হতে হবে এইটা তো হচ্ছে কয়েকটা university আছে যারা বড় বড় যাদের মানে influence আছে একটা তারা হচ্ছে তো ঢাকা আই রয়ে গেছে যারা ঢাকা তেই আসলে permanent campus আর দিতে পারবে আর ছোট university গুলা চলে গেছে একদমই permanent গুলা আচ্ছা তো আপনি এখন মনে ধানমুন্ডি থেকে আহ class করছেন পুরান ঢাকা তো এই পুরান ঢাকা থেকেই হচ্ছে আমি আর কি যাওয়া আসা করি হুগলী transport হয়ে যাও না তাহলে তো দুই ঘন্টা মনে হয় লাগে minimum হ্যাঁ হ্যাঁ অনেক সমস্যা হয়ে আছে দূর থেকে যাওয়া আসার সময় কিন্তু কি হয় বলেন তো যখন পরীক্ষা থাকে তখন হচ্ছে আহ যেহেতু যাওয়া আসার কারণেই দুই ঘন্টা লাগে bus এ বসে বসেই preparation নেওয়া হয়ে যাই অর্ধেকের মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ তা অবশ্য এইটা ভালো অনেক সময় পরীক্ষায় ঘুমানো হয় না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

তো আপনি তো মাত্র final মানে ইসে year এ উঠছেন

project এর তারা শুরু হয়ে যাবে group টুপ্ study

আচ্ছা প্রতি জিনিস কে নিয়ে এতো তা বিষয় তা কি আমাকে একটু বলবে মানে এতটাই কেন ভয় পেতে হবে জিনিসটা তো সবাই জীবনে প্রথমবারই করে honour এ এসে যারাই থাকে একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে জিনিসটা এমন না যে আপনাকে কোনো syllabus দিয়ে দিবে যে এগুলা তো পড়াশোনা কর বা এগুলা নিয়ে কাজ করো ফিজিস তা হচ্ছে একটা open field এর মতো উম অনেকটা আপনার সমুদ্রের মতো আপনাকেই choose করতে হবে যে আপনি কি নিয়ে কাজ করতে চান আপনাকেই বলতে হবে আপনার topic আপনাকেই খুঁজতে হবে আর supervisor যে থাকবে সে হচ্ছে আপনি যখন টপিক একটা select করে আসবেন যে আমি এই topic নিয়ে কাজ করতে চাই এই বিষয়ে কাজ করতে চাই যেমন আমার topic হচ্ছে machine learning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

তো দেখা যাই কি আপনি লিখে নিয়ে গেছেন আপনার supervisor বা adviser এর কাছে সে আবার আপনাকে change করে আবার লিখতে বলছে আবার লিখতে বলছে এরকম শুনে তো একদফায় আপনাকে change করতে হয় edit করতে হয় এইটা একটা প্যারা আর প্রথম সময় কি করে সবাই একটু মানে থিতিস তো তিনটে semester ধরে চলে প্রথম semester এ সবাই ভাবে যে অনেক মজা হবে

কোন field এ কাজ করবে তো এই field choose করতে করতে group choose করতে করতে একটা semester চলে যাই ইয়ে হচ্ছে সবাই থিতিস paper লেখা শুরু করে আর তখন হচ্ছে

আচ্ছা আচ্ছা যাক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম thank you আর আরেকটা বিষয় হচ্ছে আমার থিথিস বা project কোনটা select করবো মানে আমি যদি বা দেশে বাইরে higher studies এর জন্য যাবো এজন্যই select করছি কারণ হচ্ছে আহ higher studies এর ক্ষেত্রেই থিথিস তা বেশি কাজে লাগে আর project হচ্ছে সবার জন্যেই ভালো কোনো সম্যসা নাই কোনো project নিয়ে কিন্তু physics তা একটু কঠিন আর physics তাই হচ্ছে আপনার mainly বাহিরে যেতে চাইলে physics তা একটু বেশি valuable project এর থেকে কারণ project কিন্তু আপনি নিজে করতে পারবেন আপনি নিজে কিন্তু একটা project select করে করে কিছু একটা যেহেতু CSC তে আমরা নিজে কিছু একটা আমরা তৈরী করতে পারবো একটা website একটা software নিজের own project সেটা কিন্তু আমরা তিথিসে add করতে পারবো বা কাওকে দেখতে পারবো যে দেখো এই project এ আমি কাজ করছি কিন্তু তিথি জিনিস তা কিন্তু এমন না যে আপনি চাইলেই বা আমি চাইলেই করতে পারবো সেইটা কোনো একটা institution এর under এ কারো supervisor এর under এই আপনাকে করতে হবে আরএটা তিথিসের value আসলে অনেক শান্তি আর হ্যাঁ PHD এগুলা তোমার হ্যাঁ এগুলোই বেশি important তো এইজন্যে যারা ভাবে যে জীবনে কোনো একটা পর্যায়ের বাইরে যাবো চাকির ক্ষেত্রে বা আরো পড়াশোনার তারা সবাই আসলে physics করে অনেক আমার সঙ্গে তো দেখলাম আর আমি তো নিজেও নিয়েছি physics তো আপনি কি ভাবতেছেন কোনটা নিবেন উম না আমি ভাবতেছি কিন্তু অনেকেই আসলে অনেকে বলতেছিলো যে হ্যাঁ একটু কঠিন একটু প্যারাময় আর কি এই ঝামেলাটা আমি কি সেক্ষেত্রে যদি প্রযুক্তির date হয় দিলা তো প্রযুক্তি বিষয়ে বাধা বয়স কিছু হবে না তাই না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 আরো আরো update করলেন এবং final semester এ গিয়ে সেটাই project হিসাবে show করলেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো grade ও আসবে আর আপনার ভালো হবে আচ্ছা আচ্ছা আর তিথিসের এর ক্ষেত্রে কি মানে মানে grade যা grade পাওয়াটা একটু কঠিন না না থিথিস এর কাজ তাই বেশি কঠিন মানে অনেক long time একটা project কিন্তু আপনি ভালো করলে থিথিস হচ্ছে অবশ্যই আপনি plus পাবেন আর তিথিসের আরেকটা জিনিস আমি শুনলাম সেইটা হচ্ছে তিথিসে কাওকেই হচ্ছে কিএ এই grade নিচে দেয় না মানে আপনি থিসিস লিখছেন মানে হচ্ছে আপনি a grade পাবেন কারণ কি বলি সেটা হচ্ছে থিথিস হচ্ছে কিন্তু সবাইকে allow করে না শুধু যারা মানে মোটামুটি average থেকে ভালো student তাদেরকেই থিসিস allow করে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 অনেক versity কাছ থেকে আমার versity তে আমি এরকম উহ দেখো আমার তো result আসে নাই ঐজন্যে আমি জানিও না

by semester দেখা যাক কেমন হয় কারণ চার মাসের semester একটু প্যারাময় বেশি তাই না

হ্যাঁ ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এখন আপনি কি ভাবতেছেন physics করবেন না project এখন ভাবতেছি যদি এমন হয় হ্যাঁ যদি হয় তাহলে physics টাকে slate করার চেষ্টা দিনে খুব দরকার ছিল

আশা করতেছি আবার কখনো help লাগলে call করতে পারেন আচ্ছা। আল্লাহ হাফেজ। আমি আজ একটি বাংলা গলাপ পড়লাম যে গল্পটি শিক্ষামূলক গল্পটির নাম তৃষ্ণার্ত একদিন একটি কাক খুবই তৃষ্ণার্ত হয়ে চারিদিকে জলের চারিদিকে জলের খোঁজ করাতেও সে কোনো জাগায় জল দেখতে পারছিল না। সময়টা ছিল গ্রীষ্মকাল এমনিতেই অনেক খরা তাই জন্যে সে জলের খোঁজ পাচ্ছিল না। হঠাৎই তার চোখ একটি কলসির দিকে গেল। সে তৎক্ষনাত উড়ে উড়ে সেই কলসির কাছে গেল। দেখল কলসির মধ্যে সামান্য

তাই জন্য সে চিন্তা করতে লাগল যে কিভাবে সেই জলটাকে উপর দিকে আনা যায়। সে অনেক চিন্তা করে করে একটি রাস্তা খুঁজে পেল রাস্তাটি হল সে মনে করল আমি যদি পাথরের টুকরো এক জায়গায় করে কলসির মধ্যে ফেলতে থাকি তাহলে হয়তো জলটা আমি খেতে পারব। তাই জন্য সে খুঁজতে গেল পাথর। সে খুঁজে খুঁজে একটি দুটি তিনটি এমন করে অনেকগুলো পাথর এক জায়গায় করতে লাগল। এবং কিছুক্ষন পর সে অনেক ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে হাপাতে থাকল। আর ভাবল আমার হয়ত আজ আর জল খাওয়া হ আমার হয়ত এভাবে প্রাণটা চলে যাবে। কিন্তু তাও সে মৃত্যুর আগের চেষ্টাটা করার জন্য সে পাথরগুলোকে নিয়ে জলের মধ্যে ফেলতে থাকে ফেলতে থাকে ফেলতে থাকে। ফেলতে থাকে এবং হাপাতে থাকে। কারণ গ্রীষ্মের দাবদাহে তার শরীরে অনেক কষ্ট হতে থাকে। সে ভাবতে থাকে যে আমি যদি আর জল না খেতে পেয়ে মারা যাই তবে কী হতে পারে? কিন্তু আমি আমার মৃত্যুর আগে শেষ চেষ্টা টা করতে চাই। তাই জন্য সে বারবার হাপিয়ে যাওয়া স্বত্তেও ও পাথরগুলিকে নিয়ে ওই কলসির মধ্যে রাখতে থাকে একটা সময় পর দেখে যে জলটা অনেকটাই উপরে উঠে এসেছে কিন্তু তার কাছে আর পাথর নেই। সে তখন চিন্তা করে। যে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এই অবস্থাতে আমি আর কোথায় যাব পাথর খুঁজতে? তাও সে সেই ক্লান্ত শরীর নিয়ে শুধুমাত্র একটু জল

বহু দুর দুর যাওয়ার পর যেহেতু সে কাক একবারে একটির বেশি বা দুটির বেশি পাথর সে মুখে করে আনতে পারবে না সেজন্য কারণ সে বারবার যাচ্ছিল এবং একটি দুটি করে পাথর আনছিল। অনেকক্ষন পর তার কাছে অনেকগুলি পাথর যোগাড় হল এবং সে আবারও ক্লান্ত হয়ে পড়ল। এবং ভাবতে লাগল আমি আর পারছি না। আমার হয়ত আর জল খাওয়া হবে না সেই ভেবে সে ক্লান্ত হয়ে পড়ে রইল। অবশেষে তার জ্ঞান ফিরলে সে আবার সে পাথর গুলিকে একে একে জলের মধ্যে ফেলতে লাগল এবং ভাবতে লাগল এই বুঝি জলটা মুখের কাছে চলে আসল কিন্তু বিষয়টা সেরকম হল না সে ওই পাথরতগুলিকে ফেলতে ফেলতে দেখল পাথর শেষ হয়ে গেছে কিন্তু জল ওপরে আসেনি। তখন সে আশা ছেড়ে দিয়ে মনের দুঃখে বসে রইল। আর ভাবতে লাগল সামান্য একটু টু জলের জন্য কতই না কষ্ট করতে হচ্ছে। তাই সে আবার পাথর খুঁজতে বের হল তার শরীরে আর কোনো জোর নেই সে আমি এমন করেই হয়ত মারা যেতে পারি। সে সমস্ত রকম খারাপ চিন্তা মাথায় নিয়ে পাথর খুঁজতে লাগল অনেক দূর দূর গিয়ে একটি দুটি তিনটি এমন ভাবে কিছু কিছু পাথর সে যোগাড় করে এনে দিল। দিয়ে কলসির পাশে সে জড়ো করল।

এবং দেখতে লাগল জল অবশেষে অনেকটাই ওপরে চলে এসেছে। সে ভাবতে লাগল এবার হয়ত এবার হয়ত জল খাওয়াটা হতে পারে আনন্দে সে অনেক খুশি হচ্ছিল। কারণ জলই তো জীবন খাবার দাবার কিন্তু জল ছাড়া এই জীব জগতে কোনো প্রাণী বেচে থাকতে পারে না্ জল প্রত্যেকটা প্রাণীর বেচে থাকার জন্য খুবই গুরুত্ব সে পাখি হোক বা পশু কিংবা মানুষই হোক না কেন? যাই হোক সে সে পাথরগুলিকে অনবরত ভাবে দ্বিধায় অক্লান্তভাবে ওই কলসির মধ্যে ফেলতে লাগল এবং ভাবতে লাগল এবার জলটা অনেকটাই উপরে এসেছে। আর সত্যি জলটা অনেকটাই উপরে চলে এসেছিল। সে খুশি হয়ে কাছে থাকা অবশেষে একটি পাথর কলসিতে ফেলার পর জল প্রায়ই উপরে সেইখানেও তার ঠোট পৌছাবে না। তাই জন্য সে আবার দুঃখিত হয়ে গেল। কিন্তু ভাবল

খুঁজতে গেল। পাথর খুঁজতে গিয়ে সে এবার অনেক বেশি ক্লান্ত হয়ে গেল। এবং পাথরের খোঁজ সে পেল না সে ভাবতে লাগল আমি এখনি অনেক আনন্দ করছিলাম একটু জল খাওয়ার জন্য কিন্তু আমার হয়ত জল খাওয়া হবে না কিন্তু অবশেষে সে দেখল একটু জায়গায় অনেকগুলি নূরি পাথর জড়ো করা আছে সে মনের আনন্দে সেগুলো কে এক টা একটা করে এনে সেই কলসির পাশে ফের জড়ো করতে থাকল। এবং সেগুলোকে কলসির মধ্যে ফেলতে লাগল। ফেলতে ফেলতে সে দেখল এবারে জলটা প্রায় মুখের কাছে চলে এসেছে। সে দেখে আনন্দে অনেক আত্মহারা হয়ে

পান করতে পারবে। সে অনেক খুশি হল। এবং কলসির উপর উঠে সে জল খেতে লাগল এবং জল খেয়ে তার অনেক শান্তি হল। সে ভাবতে লাগল অবশেষে আমি জল খেতে পেলাম অনেক এবং সে অনেক খুশি হল। খুশি হয়ে সে জল খেতে লাগল খেতে লাগল কারণ তার অনেক তৃষ্ণা পেয়েছিল। তাই সে মনের আনন্দে পেট ভরে ভরে জল খেয়ে নিল এবং মনের আনন্দে সে জল খেতে খেতে অনেক আনন্দের কথা ভাবল যে আমি অনেক পরিশ্রমের পর। অনেক শান্তি পেলাম। জল যে কতটা গুরুত্বপূর্ণ খাদ্য সেটা আজ আমি বুঝলাম আর আজ এই পাথর নুরি গুলো আমায় সঙ্গ দিয়েছে বলেই আমি জল খেতে পারলাম। এই গল্প থেকে আমরা এইটুকুই বুঝি যে বুদ্ধি বড় এটির নীতি কথা হল

School টা খুবই ভালো school খুব reputated school, খুব ভালো পড়াশুনা করানো হয় সেখানে, কিন্তু খুব চাপ। সেই school এর ভীষণ চাপ। আমার ছেলে nursery থেকে পড়ছে। আমার ছেলে এখন class five এ পড়ে। Five এ উঠেছে। ওই school এই পড়ছে। School টা ভীষণ ভালো, খুব ভালো। ওই school এ তুমি যদি তোমার ছেলেকে দাও, তোমার ছেলে পুরো সেখান থেকে তৈরী হয়ে যাবে। আর কোনো কিচ্ছু দেখতে হবে না। পুরো ওরা করে তৈরী করে দেয়। কিন্তু খুব চাপ দেয়, খুব চাপ থাকে। একটা ছোট বাচ্চার ওপর ওরা প্রচন্ড চাপ দেয়। হয়তো এই চাপ দিয়েই তৈরী করে নেয় ওদের। আমি ওই ছেলেকে আমার~আমার ছেলেকে ওই school যখন আমি দিই, আমার ছেলে তখন ঠিক করে pencil ই hold ধরতে পারতো না। তখন আমি আমার ছেলেকে ওই school এ ভর্তি করিয়েছিলাম। তো School এ ভর্তি করার পরেই দেখি ওরা প্রচুর প্রচুর করে home work দিতে থাকে। Class এও অনেক class work করাতে থাকে class room এ class এর মধ্যেই অনেক কাজ করাতে থাকে। সেই কাজ গুলো ও করতে পারতো না, কারণ কী ওকে এতো ছোট বয়সে দিয়েছিলাম যে ও pencil টাই ধরতে পারতো না। কিন্তু ওই school এই nursery থেকেই pencil ধরিয়ে নিজে থেকে লেখানো সমস্ত কিছু শুরু করে দিয়েছিলো। তো আমার খুব অসুবিধার মধ্যে আমাকে পড়তে হয়েছিল। আমি কী করলাম ওকে আগে বাড়িতে ভালো করে pencil ধরিয়ে ধরিয়ে লেখানো চেষ্টা করিয়ে করিয়ে সুন্দর করে লেখা শিখলো। তারপরে ওকে আমি ma'am এ কে জিজ্ঞাসা করলাম ma'am এখন কি ও একটু করতে পারছে? Ma'am বললো হ্যাঁ এখন আর ওর কোনো problem হচ্ছে না আগের থেকে অনেকটাই ও ধরতে পেরে গেছে জিনিসগুলো। তো এই ভাবে ওকে আমি তৈরী করতে লাগলাম। তারপর আস্তে আস্তে nursery থেকে ও KG তে উঠলো। KG তে উঠলো KG তে একটু চাপটা একটু বাড়লো। তখন ওখানে বাংলা আবার বাংলা sub বিষয়টা ওখানে ঢুকলো, সেই বাংলা পড়াতে হলো। আমার ছেলে বাংলাটা একদমই পারে না। কিছুতেই ও বাংলা জিনিসটা বুঝতেই চায় না। মানে ওর বাংলা পড়তে হলে, ওর খ~ খুব নিজেকে মনে হয় যেন সারাদিনের কষ্ট নেবে এলো ওর। বাংলা যদি ওকে পড়তে হয়।

OneKG থেকে যখন ও one এ উঠলো পুরো একটা পুরো changeKG তে একরকম ছিল one টা পুরো আলাদা। ওখানে আরো অনেক গুলো subject বেড়ে গেলো। Social study

School এর নাম শুনলে একটা ভয় পেত। কান্না কাটি করতো। School যাবার নাম শুনলেই ভয় পেতো, না যাবো না school এর সামনে থেকে ফিরে চলে আসতো। school যেতে চাইতো না কাঁদতো। আমি তখন school এর সাথে গিয়ে কথা বললাম। ওদের যে teacher ছিল তার সাথে গিয়ে কথা বললাম। উনি বললো হ্যাঁ হয়তো subject কিছু বেড়ে গেছে তো তাই হয়তো ও ভয় পাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাও ওকে ওরকম ভাবে জোর বের করে কয়েক দিন ধরে পাঠাতাম। পাঠাতে পাঠাতে আস্তে আস্তে ঠিক হয়ে গেলো। প্রচুর লেখা থাকতো, ওদের board এ অনেক কাজ করতে দিতো। সেই board এর থেকে দেখে দেখে খাতায় সেগুলো লিখতে হতো। এরকম অনেক কাজ করতে হতো। আস্তে আস্তে ওরকম কিছু কাজ করে আনতো, কিছু কাজ করতে পারতো না। সেগুলো আমি কারোর থেকে আবার জোগাড় করে নিয়ে পড়াতাম এরকম হতো হতো। কিন্তু এখন যখন আমি দেখছি ও অনেকটাই নিজেকে তৈরী করে নিয়েছে। এখন ও অনেক অনেক কাজ school থেকে যে গুলো দেয় সবটাই complete করে নিয়ে আসে, সব টাই করে নিয়ে আসে। School যখন ওকে ভর্তি করিয়েছিলাম তখন school বলেইছিলো যে আমরা তৈরী করে নেবো। আপনারা ওতো tension নেবেন না আমরা ঠিক তৈরী করে নেবো। তাও তো আমরা উম guardian আমাদের তো একটা চিন্তা হয়ই যে পারবে কি পারবে না পারবে কি পারবে না এরকম একটা হয়ই। তারপর ওদের মাসে মাসে চারটে পরীক্ষা হয় ওদের চারটে পরীক্ষা হয়। পনেরো number ক'রে চারটে পরীক্ষা হয় মাসে মাসে। তারপর দুটো একটা যেমন আমাদের বা~ বাংআ~ বাংআ~ বাঙালি মানে bengali medium এ যেমন এর half-yearly আর annual সেরকম

কোনো অনুষ্ঠান থাকুক বা তোমার কোনো family কোনো একটা programme থাকুক। সে সমস্ত কিছু ওসব attend করো, কোনো অংশ গ্রহণ করা যায় না। এই school এর এরকমই। পুরো পড়াশোনাটা কে ওরা ভীষণ ভাবে একটা জোর দেয় ভীষণ ভাবে। কিন্তু হয়তো শিখছে অনেকটাই উন্নতি হয়েছে, অনেকটাই ভালো অনেক কিছুটাই জেনেছে, দেখতে পাচ্ছি। অনেকটাই update হয়ে গেছে আগের থেকে, অনেক কিছুই শিখেছে কিন্তু খুব চাপ থাকে, ভীষণ চাপ থাকে। এই চাপের মধ্যে দিয়েই হয়ত ওরা তৈরী করে নিচ্ছে। ওদের স~ সমস্ত কিছু। তারপর ওদের অনেক হাতের কাজের থাকে। নান রকম উম সব আহ নানা রকম এক এক উম activities সব থাকে task দেওয়া থাকে উম যার যেটা ভালো। লাগে নানারকম মানে কারোর guitar কারোর গান, কারোর তবলা কারোর, যার যেটা ভালো লাগে সেই সমস্ত থাকে class তারপরে তে নানা রকম খেলার class থাকে। Basket ball থাকে football থাকে তারপর badminton থাকে উম তারপর হচ্ছে দাবা আছে। সমস্ত কিছুই সব থাকে, আছে। সমস্ত কিছুই সব class এ, একটা করে class দেওয়া হয় ওদেরকে, শেখানো হয়। সমস্ত কিছুই school school টা যথেষ্টই ভালো school খুবই ভালো। তাই জন্য আমি হ~ হয়তো আমার ছেলেকে দিয়েছি। কারোর একটা থেকেই সন্ধান পেয়েই আমি আমার ছেলেকে ভর্তি করিয়েছি। আমাকে এই school টা অনেকটা দূর আমার বাড়ির থেকে আমাকে যেতে হয়। আমি খুব কষ্ট করেই ওকে নিয়ে যাই এতটা দূর। school আমি ওকে ওদের school starting হয় eight thirty তে। আমি ওকে উম এর আটটা পনেরোর মধ্যে সাড়ে আটটায় school শুরু হয়। আমি আটটা পনেরোর মধ্যে ওদেরকে ঢুকি~ ঢুকতে হয়। আর school শেষ হয় তিনটেয়। আমি ওকে বাড়ি নিয়ে ফিরতে ফিরতে আমার সা~ সাড়ে তিনটে চারটে বেজে যায়। এতটাই দূর distantce হয় প~ তাও আমি কষ্ট করে ওকে নিয়ে যাই। কারণ কী সকল টা ভালো। একটা ভালো কিছু যদি তৈরী করতে পারি। সেই আর কী মনের আশা নিয়ে

পড়িয়ে দিলে teacher দিয়ে হবেই না। নিজেকেও অনেক বেশি পড়তে হয়। আমি তো এত দিন ধরে দেখছি আমার ছেলে nursery থেকে পড়ছে। নিজেকেও অনেক বেশি পড়তে হয় বুঝতে হয়। না হলে পারে পারবেই না এই school তে। উম আর ছোট থেকে তো আছে এই school এ । আর এই school এর teacher এরা ভীষণ strict আর অনেক teacher আছে অনেক teacher অনেক ma'am ma'am এরা থাকেন এবং তারা ভীষণ strict ওদের কোনো কোনো কিছু ভুল কিছু কাজ করলে তার জন্য ওদের কিছু number minus ক'রে ওদের যে উম main number যেটা result এ থাকবে, তার থেকে কিছু minus হতে থাকবে। ওদের ভুল কাজকর্ম যদি কিছু করে ফেলে কোনো class এ কোনো নোংরা হয়ত কোনো দেওয়ালে যদি আঁকা বোঁকা কিছু মিছু করলো এই সমস্ত কিছু তার জন্য ওদের number minus হতে থাকে। বা কোনো কাউকে কেউ pushing ঠেলে দিল কেউ পড়ে গেছে কেউ কিছু ব্যাথা পেয়েছে, আঘাত পেয়েছে। তার যে করেছে তার সমস্ত তার minus হয়। পাঁচ marks ক'রে minus হয় সমস্ত খাতা যেদিনের যা আহ রু~ routine সেই অনুযায়ী ওদের খাতা books না যদি নিয়ে যায় একটা যদি কোনো খাতা বই ভুলে যায় একদিন না নিয়ে যেতে, তাহলেও ওদের number minus হয়। এই সমস্ত গুলো ওরা ভীষণ ভাবে মেনে চলে school যার জন্যেই হয়তো school টা এতটাই একটা ভালো জায়গায় যেতে পেরেছে। আহ আমার আমার ছেলেকে আমি ওই school এ দিয়ে সত্যি অনেকটা নিজেকে মানে আমার ভালো লাগে যে, কিন্তু আমি জানি না ছেলেটা আমার কতটা আমার এই school এ এরকম ভাবে নিয়ে চলতে পারবে। আমিতো বারবারি ওকে পড়াশুনার জন্য চাপ বলি যে তুমি class এ যা পড়াশুনা হয় সেগুলো তোমার ঠিক মতো করে নিয়ে আসবে। কিন্তু school এ এই school এ পড়তে গেলে পুরো ভালো করে সারাদিনই প্রায় পড়তে পারলে ভালো হয় এরম একটা ব্যাপার। খুবই চাপ থাকে খুবই চাপ এক তো ইংরাজি ইংরেজি medium হলেই তো একটা চাপ থাকে। তার মধ্যে তো আর কোনো কোনো school একটু বেশিই চাপ দেয়। তো ও~ ওদের আমাদের ওর অনেকেই বন্ধু বান্ধবরা ওই school এ আছে। সবাই সবাইকে সাহায্য করে। কেউ কিছু যদি কোনো কোনো কেউ কোনো কিছু miss করে গেলো কেউ কোনো কিছু লিখে আনলো না। সবাই সবাইকে সাহায্য করে। সে কোনোটা না ইয়ে করলে। আর ওদের মাসে মাসে একটা করে guardian দের ডেকে মানে কে কীরকম পড়াশুনায় হচ্ছে কে কতটা পারছে, কে কতটা পারছে না। এই সমস্ত গুলো teacher এরা বলতে থাকে, বলে দেয়। না যদি পা~ যে একটু পিছিয়ে থাকে যে হয়তো একটু পারছে না, কোনো sub কোনো বিষয়টাতে একটু পিছিয়ে আছে সেটা বাংলা হোক সেটা ইংরেজি হোক বা সেটা ওদের অংক হোক যে subject যেটাই subject হোক না কেন সেটাতে যদি একটু পিছিয়ে থাকে তাহলে teacher এরা তাদেরকে একটা আলাদা করে task দেয়। দিয়ে তাকে সেই জায়গাটা বোঝানোর চেষ্টা করে।

যার ফলে ওদের এই সমস্ত বিষয়ে knowledge টা অনেকটা বে~ বেশি বেড়ে যাচ্ছে। এক একটা করে গল্পের বই দিয়ে দেয় সেই গল্পের বইটা পড়ে ওরা কী বুঝলো সেই গল্পটা থেকে কী বুঝতে পারলো সেগুলো teacher রা জিজ্ঞাসা করে। তার থেকে কোনো হয়তো প্রশ্ন ওদেরকে জিজ্ঞাসা করে। যে এই গ এইটাতে এইটা ছিল এইটা কী বলেছে। এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে। তারপরে গল্পটা ওদের ready হয়ে ও হো, এই বসে আছি। তুমি কি করছো? ঠিক আছে কোনো ব্যাপার না। চলে যাক কি আছে?

সেটাই দিয়ে মাছ কি খাওয়া হয়ে গেছে নাকি খাওয়া হবে আর কি আচ্ছা। যাক খুব ভালো আর কি। হ্যাঁ এইটা একবার করে কিন্তু দরকার মাছ-টাছ ধরা বলো ঘুরতে যাওয়া বলো একবার করেই কিন্তু খুব প্রয়োজন। হ্যাঁ আমি হ্যাঁ আমি তো শুনছিলাম নাকি যে আগের পুকুরটাতে নাকি ভুত ছিলো এরকম এরকম অনেক কিছু শুনেছি খুব হাসিও লাগছে গল্পটা শুনে যাক মাছ পাওয়া গেছে তো তাহলেই অনেক আর কি খেয়েদেয়ে লোকের পেট ভরলেই হল।

সে মাছ পাওয়া গেল না পাওয়া গেল একটা সব্বার সঙ্গে মিলে সময় কাটানো হয়েছে। হ্যাঁ। ধরো আর তো সব সময় কাজ কাজ করলে তো একটু বিরক্তি ভাব হয়ে যাবে একটু তো মানে মনকেও সান্ত্বনা কর~ দিতে হবে।

আচ্ছা আবার কাজে না এমনি ঘুরতে যাবে? হ্যাঁ হ্যাঁ ঘুরে এসো। একা যাবে না আরো বন্ধুরা যাবে সঙ্গে? হ্যাঁ ঠিক আছে মাঝে মধ্যে একটু কাজ থেকে ছুটিও নিতে হয়, সব time এ কাজ কাজ করলে তো আবার বিরক্তি ভাব লেগেই যাবে। হ্যাঁ ঠিক আছে ওই যা খেলা করবে ভালই করে করো কিন্তু একটু সাবধানে আবার গাড়ি চালিয়ো। না উল্টোপাল্টা কথা বলতে হয় না মরে যাবে না। কিন্তু ধরো একটু লেগে গেল বা পড়ে গেলে মানেই খু~ খুবই কষ্ট আর কি যত মরে যাবে লোকে তত কষ্ট পাবে না তার থেকে কষ্ট আর কি মানে ওই লেগে যাওয়া কেটে যাওয়াতে।